এবং সামনে একটি বাঁশ ঝোলানো আছে । ও চারিপাশে কিছু লোক সংখ্যক প্রচুর লোক দেখা যাচ্ছে।

এখানে দুটো টোটা গাড়ি দেখা যাচ্ছে। একটি লোক একটি গাড়ির সামনে হান্ডেল ধরে দাঁড়িয়ে আছে এবং পিছনে একটি লোক দাঁড়িয়ে আছে এবং বাড়ির গাড়ির পিছনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং ওপরে একটি মহিলা দাঁড়িয়ে আছে।

এখানে একটি জায়গায় দুটি লোক বসে আছে এবং একটি লোক মাক্স পড়ে ফোন টিপছে বসে আর একজন লোক কে পাশে বসে রয়েছে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে পাশে।

এটি একটি জিম সেন্টার । একটি ছেলে জিম করছে এবং পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে । এবং জিম -এর কিছু মেশিন দেখা যাচ্ছে । পাশে দুটো বোতল এবং যাবতীয় জিনিস দেখা যাচ্ছে।